আমরা দেখতে পাচ্ছি সামনে এ দুটো বাস দাঁড়িয়ে আছে এবং মানুষজন বাস - এর ওপরে ওঠা ওঠি উম উঠছে এবং সামনে দিয়ে রাস্তা দিয়ে কয়েকটা মানুষ হাঁটা চলা করছে খুব সুন্দর|

তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা প্রচন্ড বড় বিল্ডিং বা স্কুল বলতে পারি ভিতরে আর কি পড়াশুনা হয়।

তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বড় জলাশয় রয়েছে। জলাশয়ের সামনে দিয়ে পানা রয়েছে এবং একটা পূজা হচ্ছে যেখানে মহিলারা --

তো আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেণ্ট মানুষ খাবার খাচ্ছে।

কয়েকটা ওয়েট ও রয়েছে এবং ইকুইপমেন্ট ও রয়েছে জিম -এ। খুবই সুন্দর একটি জিম ।

তো আমরা দেখতে পাচ্ছি মন্ডল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস । এখানটায় একটা গ্যারেজ যেখানটায় সব কিছু রিপেয়ারিং করা হয়।

তো আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর বড় পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে সিঁড়ি করা হয়েছে ওঠার জন্য এবং আশেপাশে সুন্দর সবুজ প্রকৃতির গাছও দেখতে পাওয়া যাচ্ছে ।